রোটের মধ্যে একটা কার রাখা আছে।

চারিদিকে অনেক সবুস গাসপালাও দেখতে পাচ্ছি।

এখানে খুঁটিটাতে একটি এল_ই_ডি লাইট লাগানো আছে।

দোকানটাতে অনেক কিসু মাল দেখতে পাচ্ছি আমি।

একটি ফটো -তে একটি পোস দিয়ে আছে একজন।

হলুদ কালার -এর একটি পাকা দেওয়ালও রয়েছে।

বারান্দায় গিরিল লাগানো আছে লোহার।